মোবাইল দোকানদারের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা-আ হলুদ ড্রেস পরা লাল ড্রেস পরা।

এই ছবিতে অনেক মেয়েদেরকে দেখা যাচ্ছে পুজোর ডালি নিয়ে ধরে বসে আছে দাঁড়িয়ে আছে।

তার পেছনে ফোয়ারা তে লাইট পড়ছে খুব সুন্দর দেখাচ্ছে জলের কালার -টাও নীল দেখাচ্ছে ফোয়ারার সাইড -এ বেড়ি টাও নীল।